ওই এটা হল একটি মাছ বাজার। মাছ বাজারে কতগুলো মাছ আছে। তার মধ্যে একটি মাছ লাল রেড কালার -এ এবং আরেকটি ব্ল্যাক কালার -এ এবং আ কতগুলো হোয়াইট কালার -এ মাছ আছে --

ওপর পাশে একটি গৌড় বিদ্যালয় বলে একটি লেখা আছে এবং তার পাশে কতগুলো গাছপালা লাগানো আছে এবং ব্লু কালার এর একটি ব্যানার লাগানো আছে তাঁতে কৃষ্ণমূর্তি আঁকানো।